একটি খরের ঘর দেখা যাচ্ছে।

অনেকগুলি বড় বড় গাস দেখা যাচ্ছে।

অনেক কটি বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

অনেক কটি বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এখানে অনেক বড়ো একটি কেক রাখা আছে।

এখানে একটি অনেক বড় মোবাইল দোকান দেখা যাচ্ছে।

একটি বড় বড় পিলার দেখা যাচ্ছে।

একটি অনেক বড় রাস্তা দেখা যাচ্ছে।

সিলিংটা সাদা কালারের দেখা যাচ্ছে।